ছবিটিতে আমরা একটি উদ্যানের দৃশ্য দেখতে পাচ্ছি।

উদ্যানটির চারিদিকে কিছু সবুজ গাছপালা দেখতে পারছি।

ছবিটিতে আমরা একটি মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের গাছ।

গাছটির গোড়ায় দুটি বড় ড্রাম রাখা রয়েছে।

সামনের গেট দিয়ে একটি বাইক ঢুকছে এবং অপর একটি বাইক প্রবেশ করছে।

সামনের আয়নাতে নিজের মোবাইল দিয়ে ছবি তুলছে।

ছবিটিতে আমরা একটি ভবনের দৃশ্য দেখতে পাচ্ছি।

উপরে একটি লাইট পোস্ট দেখা যাচ্ছে।

বাড়িটিতে ভিটি তৈরির কাজ চলছে।

সুন্দর আলোকসজ্জা করা হয়েছে।

ছবিটিতে সম্ভবত আমরা একটি গ্যারেজের দৃশ্য দেখতে পাচ্ছি।

এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের পাপোস দেখা যাচ্ছে।

পাপোশ গুলো হ্যান্ডমেড এবং পাপোশ গুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দোকানটিতে।

একটি চওড়া রাস্তা এয়ারপোর্টের দিকে গেছে।

পাশে একটি ত্রিপালের কালো ঘর দেখতে পাচ্ছি।

নদীটির পাশে একটি ঘাসে ভরা উদ্যান।

ছবিটিতে আমরা একটি রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

হাতির ওপরে একটি লোক দাড়িয়ে রয়েছে।

একটি ট্রাক কি-কিছু বালি নামাচ্ছে।

সামনে একটি স্ট্যাচু দুহাত তুলে দাঁড়িয়ে আছে।

আরেকটি ছেলে কালো কালারের টি-শার্ট পরা হাতে ফোন ছবি তুলছে।

একটি গাড়ি সার্ভিসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে।

ভক্তদের মধ্যে কি কিছু ছোট বাচ্চাও রয়েছে।

ছবিটিতে আমরা একটি বৈদ্যুতিক জিনিসের দোকান দেখতে পারছি।

ভেতরে আরো অনেক যন্ত্রাংশ এবং বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার এবং রান্নার সিলিন্ডার দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

দোকানটির সামনে দুটো গাছ দেখতে পাচ্ছি।

বাড়িটির ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে।

ক্যাফের সামনের গেটটি সাদা কালো রঙের।

চে একটি সবুজ কালারের রং করা জায়গা দেখতে পারছি।

ছবিটিতে আমরা একটি বাড়ির গেটের দৃশ্য দেখতে পাচ্ছি।

গেট -টি খুললেই সামনে একটি টিন - এর ঘর দেখা যাচ্ছে।